ফার্স্ট জাভা প্রোগ্রাম এর সাথে শুরু করার কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব সহজ জাভা প্রোগ্রাম তৈরি করা
প্রোগ্রাম কম্পাইল করা
প্রোগ্রাম রান করা এবং জাভা অনুসরণ করে নেমিং কনভেনশন সম্পর্কে
এখানে আমরা উবুন্টু সংস্করণ 1110 এবং জাভা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট জেডিকে 16 ব্যবহার করছি
এই টিউটোরিয়াল অনুসরণ করতে আপনার সিস্টেমে জেডিকে 16 সংস্থাপিত করা আবশ্যক
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য এখানে প্রদর্শিত আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন
ঠিক আছে এখন আমাদের প্রথম জাভা প্রোগ্রাম লেখা যাক
এইজন্য আপনার একটি টার্মিনাল এবং একটি টেক্সট এডিটর প্রয়োজন
আমি আমার টেক্সট এডিটর হিসেবে গেদিত ব্যবহার করছি
টেক্সট এডিটর এ আমরা প্রথম হেলোভোর্ল্ড ক্লাস তৈরি করব
তাই লিখুন ক্লাস হেলোভোর্ল্ড
হেলোভোর্ল্ড হল ক্লাসের নাম
এবং কার্লি বন্ধনী খুলুন
Enter টিপুন এবং কার্লি বন্ধনী বন্ধ করুন
এই দুই কার্লি বন্ধনীর ভিতরের কোড হেলোভোর্ল্ড ক্লাসের অন্তর্গত হবে
এখন উপরের সেভ আইকনে টিপে ফাইলটি সংরক্ষণ করুন
এটি বারবার ফাইল সংরক্ষণ করার ভাল অনুশীলন
সুতরাং সেভ এএস ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
স্থান ব্রাউজ করুন যেখানে আপনি আপনার ফাইল রাখতে চান
এখানে হোম ডিরেক্টরিতে আমি একটি ফোল্ডার তৈরি করব
এটিকে ডেমো নাম দেই Enter টিপি
তারপর এই ফোল্ডারে আমরা ফাইল সংরক্ষণ করব
নামে টেক্সট বাক্সে ক্লাসের নাম লিখুন
জাভাতে ক্লাসের নাম এবং ফাইলের নাম একই হতে হবে
মনে করুন যে আমরা হেলোভোর্ল্ড ক্লাস তৈরি করেছি
সুতরাং আমরা হেলোভোর্ল্ড ডট জাভা রূপে ফাইল সংরক্ষণ করব
ডট জাভা হল জাভা ফাইলের ফাইল এক্সটেনশন
এখন সেভ বোতামে টিপুন
ফাইল এখন সংরক্ষিত হয়েছে
ক্লাসের ভিতরে আমরা মেইন মেথড লিখি
তাই লিখুন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন প্রথম বন্ধনী প্রথম বন্ধনীর ভিতরে স্ট্রিং আর্গ বর্গাকার বন্ধনী
মেইন ফাংশন প্রোগ্রামের আরম্ভ বিন্দু চিহ্নিত করে
আমরা অন্য টিউটোরিয়ালে পাবলিক স্ট্যাটিক ভয়েড এবং স্ট্রিং আর্গ বর্ণন করব
তারপর আবার কার্লি বন্ধনী খুলুন
Enter টিপুন এবং কার্লি বন্ধনী বন্ধ করুন
এই দুই কার্লি বন্ধনীর ভিতরের কোড মেইন মেথডের অন্তর্গত হবে
টার্মিনাল এ একটি লাইন প্রদর্শন করতে আমরা এখন একটি কোড লিখব
তাই মেইন মেথডের মধ্যে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন প্রথম বন্ধনী সেমিকোলন
এই স্টেটমেন্ট লাইন প্রিন্ট করতে ব্যবহৃত হয়
সেমিকোলন লাইন সমাপ্ত করতে ব্যবহৃত হয়
এখন কি প্রিন্ট করতে হবে তা জাভাকে বলুন
তাই প্রথম বন্ধনীতে ডবল উদ্ধৃতির মধ্যে লিখুন মাই ফার্স্ট জাভা প্রোগ্রাম বিস্ময়বোধক চিহ্ন
সেভ আইকনে টিপে ফাইলটি সংরক্ষণ করি
টার্মিনালে যাই
নিশ্চিত করুন যে আপনি সেই ডিরেক্টরিতে আছেন যেখানে আপনি helloworldজাভা সংরক্ষণ করেন
মনে রাখুন যে আমি আমার হোম ডিরেক্টরিতে আছি
সুতরাং লিখুন সিডি স্পেস ডেমো এবং Enter টিপুন
এলএস আমরা দেখি যে ডেমো ফোল্ডারে helloworldজাভা ফাইল উপস্থিত
ফাইলটি কম্পাইল করি তাই লিখুন জাভাক স্পেস হেলোভোর্ল্ড ডট জাভা এবং Enter টিপুন
এটি আমাদের তৈরি করা ফাইল কম্পাইল করে
ফাইল কম্পাইল করা হয়েছে এবং আমরা কোনো এরর দেখি না
আমরা দেখতে পারি যে helloworldক্লাস ফাইল নির্মিত হয়েছে
এই ফাইলটি যে কোনো স্থানে রান করতে পারে
যে কোনো অপারেটিং সিস্টেমে
পাশাপাশি আমাদের জাভা কম্পাইলারের প্রয়োজন নেই
অতএব জাভা একবার লিখুন যেকোনো স্থানে রান করুন হিসেবে বর্ণন করা হয়েছে
সুতরাং সফল কম্পাইলেশনের পর নিম্নলিখিত কমান্ডের সাহায্যে প্রোগ্রাম রান করুন জাভা সি ছাড়া স্পেস হেলোভোর্ল্ড ডট জাভা এক্সটেনশন ছাড়া এবং Enter টিপুন
আপনি মাই ফার্স্ট জাভা program
আউটপুট পাবেন
সুতরাং আমরা আমাদের প্রথম জাভা প্রোগ্রাম লিখেছি
এডিটর এ ফিরে যাই
এখন স্টেটমেন্টের শেষের সেমিকোলন মুছে ফেলুন
সেভ আইকনে টিপুন
টার্মিনালে ফিরে যাই
জাভাক হেলোভোর্ল্ড ডট জাভা কমান্ড রান করুন
কম্পাইলার একটি এরর দেয়
এটি বলে যে পঞ্চম লাইনে একটি সেমিকোলন প্রত্যাশিত
আপ অ্যারো এরর স্টেটমেন্ট নির্দেশ করে
এডিটর এ ফিরে যাই
জাভাতে সমস্ত স্টেটমেন্ট সেমিকোলনের সাথে সমাপ্ত করা হয়েছে
সুতরাং পঞ্চম লাইনে যান এবং একটি সেমিকোলন যোগ করুন
সেভ আইকনে টিপুন
কম্পাইল করার আগে ফাইলটি সংরক্ষণ করা আবশ্যক
টার্মিনালে ফিরে যাই
জাভাক স্পেস হেলোভোর্ল্ড ডট জাভা ব্যবহার করে ফাইলটি কম্পাইল করুন
ফাইলটি সফলভাবে কম্পাইল করা হয়েছে এবং আমরা কোনো এরর দেখি না
এখন জাভা হেলোভোর্ল্ড কমান্ড ব্যবহার করে প্রোগ্রামটি রান করুন এবং আমরা আমাদের আউটপুট দেখি মাই ফার্স্ট জাভা program
এইভাবে আপনি জাভা তে এরর নিয়ন্ত্রণ করেন
শ্রেণী এগোনোর সাথে আমরা এরর সম্পর্কে আরও শিখবো
এখন আমরা জাভাতে নেমিং কনভেনশন দেখি
ক্লাসের নাম কেমেলকেসে হওয়া উচিত
এর অর্থ প্রতিটি নতুন শব্দ বড় হাতের অক্ষর দ্বারা শুরু হয়
উদাহরণস্বরূপ ক্লাস হেলোভোর্ল্ড ক্লাস চেসগেম
সুতরাং হেলো এর H এবং ভোর্ল্ড এর W বড়হাতের অক্ষরে আছে
একইভাবে চেস এবং গেম এর C এবং G যথাক্রমে বড়হাতের অক্ষরে আছে
মেথডের নাম মিশ্রিত কেসে হওয়া উচিত
এর অর্থ নতুন শব্দ ছোট হাতের অক্ষর দ্বারা শুরু করা উচিত
এবং অনুসৃত সকল নতুন শব্দ বড় হাতের অক্ষর দ্বারা শুরু করা উচিত
এছাড়াও মেথডের নাম একটি ক্রিয়াপদ হওয়া উচিত
উদাহরণস্বরূপ showString main goToHelp এখানে শো এর s বড়হাতের অক্ষরে যখনকি স্ট্রিং এর S ছোট হাতের অক্ষরে আছে
ভ্যারিয়েবলের নাম সংখ্যা দ্বারা শুরু করা উচিত নয়
আমরা আমাদের ক্লাস মেথড বা ভ্যারিয়েবল নামের জন্য কীওয়ার্ড ব্যবহার করতে পারি না
উদাহরণস্বরূপ পাবলিক প্রাইভেট ভয়েড স্ট্যাটিক এবং আরো অনেকের মত কীওয়ার্ড ব্যবহার করা যাবে না
সুতরাং এই টিউটোরিয়ালে আমরা একটি সহজ জাভা প্রোগ্রাম লেখা কম্পাইল করা এবং রান করা শিখেছি
এছাড়াও আমরা জাভা অনুসরণ করে নেমিং কনভেনশন দেখেছি
আপন মূল্যায়নের জন্য জাভা ফাইল নামে এন্ড ক্লাস নামে শোল্ড বে সামে প্রিন্ট করতে একটি সহজ জাভা প্রোগ্রাম লিখুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
http স্পোকেন tutorialorgnmeict ইন্ট্রো আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি